এটিকে দেখে মনে হচ্ছে এটি একটি কোনো বিয়ে বাড়ির বুফে যেখানে।

দেখে মনে হচ্ছে এটি কোনো একটি বড়ো ধরনের এর একটি রেস্তোরাঁ।